সামনে কতগুলি লাকড়ি এবং ঘাসও রয়েছে।

কত জন মানুষ সামনে ট পূজাও দিচ্ছে এবং কত জন মানুষ সাইটে বসেও রয়েছে।

ওখানে খোলা বাতা মেঘ কত কতগুলি বিল্ডিং রয়েছে।

এবং এখানে অনেকগুলি গাছও আছে খুব সুন্দর আবশ আবহাওয়া।

এবং সামনে কতগুলি জঙ্গলও আছে।

এবং এটি একটি বড় নদীর জলের বাঁধের মতন দেখা যাচ্ছে।

এদিকে তেল হয়েছে হচ্ছে এবং--

সাইটে একজন চেয়ারে একটি লুক বসে আছে।

এখানে একটি বড় বিল্ডিং এ উদ্বোধন করা হয়েছে এবং সামনে কতগুলি মানুষ দাঁড়িয়ে রয়েছে।

সামনে সুজা রাস্তাও আছে এবং সামনে কু-দুইজন মানুষ দাঁড়ানো আছে।

এটি একটি পোস্ট আপিস এবং পোস্ট অফিস -এর সামনি একটি ট্যাঙ্কি -ও আচে।

এবং কতগুলি মানুষ দাঁড়িয়ে রয়েছে এমন একটি বাইকও আছে।

এটি একটি বাঁশ শেড এখানে সামনে কতজন মাছ বিক্রি করতাছে।

এবং সামনে কতজন কাস্টমারও দাঁড়িয়ে রয়েচে ।